দার্শনিক এবং তার কথা ছোট বড় সবার সব গল্পেই লেখা রয়েছে তিনি আহ উন উন্নতি উন্নত উচ্চ চিন্তাশীল এবং সরল জীবন যাপনের অধিকারী একজন মানুষ ছিলেন আহ তিনি হম স্বামী বিবেকানন্দ` এক হাজার আট শো তিরানব্বই আহ সালে

একটি মিশন প্রতিষ্ঠা করেন মঠ ও মিশন যেটার নাম ছিলো রামকৃষ্ণ মিশন তা সবারই জানা আহ এবং হম বারোই জানুয়ারী স্বামী বিবেকানন্দ এর হম জন্মদিন হিসাবে সবাই জানে এবং সবাই সেটা পালন করে যে বারোই জান এবং সেদিন স্কুল কলেজ সমস্ত সরকারি প্রতিষ্ঠান ছুটি থাকে স্বামী বিবেকানন্দ এর জন্মদিন বলেই স্বামী বিবেকানন্দ এর হম হম শুধু শিক্ষাই শুধু যুবকদেরই নোয়ে এখন সমস্ত বিশ্বকেন্দ্রকেও অনুপ্রাণিত করে আহ স্বামী বিবেকানন্দ এমনি একজন মানুষ যে ঊনিশোও হম দুই সালে আহ চৌঠা জুলাই উম বেলুড় মঠ এ গিয়ে হ্যাঁ বেলুড় মঠে হম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বলেই আমরা সবাই জানি বা কথিত আছে স্বামী বিবেকানন্দ এর একটা বাণী আছে যেটা সবাই আহ সব বইতেই দেখা যায় এবং খুবই বিখ্যাত একটা বাণী সেটা হলো হে বীর আহ সাহস অবলম্বন করো সদয়কে বলো আমি ভারত বাসি এবং ভারত বাসি আমার ভাই এই বাণীটাই আহ হম স্বামী বিবেকানন্দ হম সর্বত্র শুনিয়েছেন সারা ভারতবাসীকে তিনি ভারতবর্ষের একটা গর্ব এবং তিনি হম ভারতবাসীর উম মূর্ত প্রতীক এবং একটা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ প্রেমের ঠাকুর ছিলেন যিনি শ্রী রামকৃষ্ণ উম তিনি তার প্রিয় শীর্ষ ছিলেন স্বামী বিবেকানন্দ ভারতের গৌরব সুর গৌরব গৌরব এর যে সুর গৌরব সূর্য যার আলোকছটায় এ সমগ্র ভারত তথা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিলো তার উম বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন তা কলকাতায় এবং তাকে সবাই নরেন বলেই জানত উনি ছোট থেকে খুব দুরন্ত স্বভাবের ছিলেন এবং বিবেকানন্দ উত্তর কোলকাতায় তার সিমলা মেট্রো পলিট্রন স্কুল এ থেকে পড়াশুনো করেন উম পড়াশুনো করেন স্কুল এ প্রশিক্ষণ নেন এবং তিনি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এরপর তিনি স্কটিশ চার্চ কলেজ দে আহ কলেজে এ দর্শন নিয়ে পড়াশোনা করেন এবং পরীক্ষায় আহ পাস করার পর দর্শন নিয়ে পড়াশুনো করেছিলেন আহ এরপর তিনি আইন পড়ার জন্য পড়ার সময়ে তার আহ দর্শন নিয়ে পড়াশোনা করেন এবং তারপর সিমি সিমিত্র পরীক্ষায় পাস করেন তারপর আইন পড়ার জন্য পড়ার সময়ে তার বাবার মৃত্যু ঘটে আর সেই আইন পর তার আর শেষ করা হইনি ছোট থেকে তার বই পড়ার খুব শখ বা নেশা ছিলো বইয়ের জানা যায় তিনি দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজবিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য সমস্ত বিষয়ে তার জ্ঞান বা ধারণা ছিলো খুবই প্রিয় এছাড়া উম বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত উম তারপর গীতি হম পুরান পায়ে লাগলো কিন্তু তার প্রবল আহ প্রতিবেশী শ্রীরাম সুরেন্দ্রনাথ মিত্রর হম বাড়িতে বাড়ি ধর্ম মূলক নাম আর সেখানেই হয়েছিল আহ উম সেই জন্য ডাক পেয়েছেন ধর্ম মূলক গান গাইবার জন্য আহ তিনি ডাক পেয়েছিলেন নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ তার সেখানেই হয়েছিলো শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আহ সাথে তার প্রথম সাক্ষাৎ এবং প্রথম দর্শনেই তিনি অভিভূত হয়ে পড়েছিলেন নরেন্দ্রনাথ এর উপর এবং রামকৃষ্ণ দেব সন্ন্যাস ব্রতে দীক্ষা দিয়ে তার নতুন নাম দেন আহ নামকরণ করেছিলেন আহ করেন স্বামী বিবেকানন্দ নামে তারপর থেকে তার নাম হয়ে স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের আহ তিরোধানের পর এই ভারত প্রতীক বিবেকানন্দ আহ ভারত জনক পদ্ধতি পেরেই পরিক্রমা করলেন হিমালয় থেকে কন্যাকুমারী উম এবং সেও মিশলেন হিন্দু, মুসলিম ও সাধারণ মানুষ এর সঙ্গে অনুভব করলেন নানা নির্যাতিতা মানুষের পরিবাহে যন্ত্রনা তিনি উপলব্ধি করেছিলেন মানুষের মধ্যেই ভগবান বাস করেন তাই তিনি বলেন জীবে প্রেম করে সে জন সে বেছে ঈশ্বর তার ধর্ম সাধনার মূল কথা ছিল মানব মুক্তির সাধনা তিনি বেদান্তে সমুদ্র মন্থন করে প্রচার করলেন বৈবাহিক সাম্যবাদ উম এই সাম্যবাদ তিনিই বর্ণহীন সমাজ প্রতিষ্ঠার একটি উম সোপান বলা যেতে পারে এবং উম তিনি বলেন আধ্যাত্মিকতার উহ

এক তৃতীয়া নয় তিনি বলেন যে সমগ্র তন্ত্র এবং শান্তির কথা প্রশংসায় হন আহ এবং পর স্বামীজী আমেরিকায় যায় ইংল্যান্ড এর নানা স্থানে উম বেদান্ত বাসন ব্যাখ্যা করে বেড়ান ও এবং স্বামী বিবেকানন্দ সম্মন্ধে ছোট বড় সবার বয়সে নানারকম লেখা আছে

স্বদেশে ফিরে বিবেকানন্দ পরাণকরণ প্রিয় ভীরু ভারত বাসিকে হম একটি জীবনে আদর্শে অনুপ্রাণিত ও আত্মশক্তিতে বলিয়ান করার ব্রত নিয়ে গড়ে তুললেন একদল আদার্স সন্ন্যাসী আঠেরোশো সাতানব্বই খিষ্টাব্দে প্রতিষ্টা করেন মানব সেবাই অন্য কোনো প্রতিষ্টান আহ রামকৃষ্ণ মিশন এবং আঠেরোশো নিরানব্বই আহ খিষ্টাব্দে গঙ্গাধর ও গঙ্গার পশ্চিম তীরে তিনি প্রতিষ্ঠা আহ করেন পূর্ণ ফুটের কাজ যেটি বেলুড় মঠ নামে পরিচিত মানব সেবার জন্য তিনি সব সময় লেগে ছিলেন মানব সেবা বেদান্ত হম দশম হম রামকৃষ্ণের শিক্ষা উপচারী ছিল তার নামি সংক এবং প্রতিষ্ঠার উম মূল উদ্দেশ্য দোয়া নয় উম সেবার মধ্যে দিয়েই নমস্কার আজ আমরা কথা বলবো কোরিয়ান সংস্কৃতির ব্যপারে- কোরিয়ান সংস্কৃতিতে প্রথমে যখন দুজন ব্যক্তি একে অপরের সাথে দেখা করে ওরা অনেকটা বাঙ্গালীদের মতন একে অপরকে প্রণাম জানায়। নিজেদের পা ছোঁয়ার জায়গায় ওরা নব্বই degree angle এ নিচের দিকে ঝুঁকে দুজন দুজনকে প্রণাম জানায়। আমাদের সংস্মৃতিতে যেভাবে একে অপ~ আমরা গুরুজনকে পা ছুঁয়ে প্রণাম করি ওরা সেভাবে মাটিতে ঝুঁকে নব্বই degree angle এ একে অপরকে দেখে প্রণাম জানায় পা না ছুঁয়ে আর আমরা এখানে যেভাবে আমাদের সমবয়সী লোকেদের বা বন্ধুদেরকে আমরা দুজন দুজনের হাত ছুঁয়ে বা কোলাকুলি করে আমরা দুজনের সাথে কথা বলি কিন্তু কোরিয়াতে ওরা একে অপরকে দুজনের সাথে কথা বলে শব্দটি ব্যবহার করে ওদের সংস্কৃতিতে তারা একে অপরকে বড়দের একে অপরকে পুরো পরিবাররের সাথে

পূরণ করার পরও আমরা আমার বাবা মা আমাদের বাবা মার সাথে থাকি। কিন্তু কোরিয়ান সংস্কৃতিতে তারা school সময়ে high school এর সময় থেকেই তারা আস্তে আস্তে চেষ্টা করে কি করে বাবা মা'র থেকে দূরে চলে যাবে। আলাদা একটা নিজেস্ব বাড়ি বানাবে যেটা নিজের তৈরি হবে, নিজের কাজ করে, নিজের- যে টাকাটা আয় করবে সেই টাকার উপর তৈরি করে থাকবে তো এইভাবে কোরিয়ান সংস্কৃতি দেখতে গেলে আমাদের ইন্ডিয়ান সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি থেকে অনেকটা আলাদা অনেক জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো কোরিয়ান সংস্কৃতি থেকে- যেমন একটা বাচ্চা কি করে আস্তে আস্তে বাবা মা'র ওপর ঝুঁকে থাকার থেকে বেশি নিজের ওপর দায়িত্ববান হয়ে উঠতে পারে কি করে নিজে নিজেকে আলাদা সমাজের সবার থেকে আলাদা করে দাঁড় করিয়ে রাখতে পারে, এমনকি অনেক সময় আমরা এখানে দেখেছি যে আমাদের বন্ধুদের মধ্যে সেরকম একটা যোগাযোগ স্থাপন থাকে না। কিন্তু কোরিয়ান সংস্কৃতিতে বন্ধুরা বন্ধুদের জন্য যথেষ্ট বেশি দরকারি। ওরা- বাবা মার থেকেও বেশি বন্ধুদের উপর বেশি পরিমাণে বেশি পরিমাণে ওরা ঝুঁকে থাকে। ওরা প্ৰচুর পরিমাণে যেকোনো কিছু ব্যপারে ওরা বন্ধুদের সাথে বেশি পরিমাণে কথা বলতে বেশি ভালোবাসে। কারণ ওদের মতে- বাবা মাকে এই ব্যপারে জ্বালাতন না করে বন্ধুদের সাথে কথা বলে এটা মিটমাট করে নেওয়াটা বেশি শোভনীয়। কোরিয়ান সংস্কৃতির পর এখন আমরা কথা বলবো কোরিয়ান খাবার দাবারের ব্যপারে। আমাদের খাবার দাবার আর কোরিয়ান খাবার দাবারের অনেকটা আলাদা ভেদ থাকলেও আমাদের দুজনের মধ্যে একটা মিল থাকে সেটা হলো গিয়ে ভাত। ভারতীয় সংস্কৃতিতে ভাত যতটা গুরুত্বপূর্ণ কোরিয়ান সংস্কৃতিতে খাবারের খাদ্যাবাসে ভাত ঠিক ততটাই গুরুত্বপূর্ন কিন্তু আপাতপূর্ণ দেখতে গেলে ভারতীয় সংস্কৃতির ভাতের যে~ ভারতীয় সংস্কৃতির ভাতের যেই আনুমানিক আহ দৃশ্যমান তা দেখতে যতটা

চালের দানার সাথে আরেকটা চালের দানার কোনো রকম জোড় থাকে না। কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে কোরিয়ান সং~ কোরিয়ান খাদ্যাবাসে ওরা যেই ভাত তা খায়, ওটা আপাতক ভাবে আহ প্রচণ্ড থকথকে হয় যেটা একটা বলের shape এ একটা বলের আকার নিয়ে নেয়। ভাত রান্না করার পর। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব আসে হলো গিয়ে- জলবায়ু থেকে। আমাদের জলবায়ুতে প্রচুর পরিমাণে আর্দ্রতা বেশি থাকায় আমাদের এখানে যেই চাল উৎপাদন হয় ধানের থেকে, সেইটা প্রচুর পরিমাণে-

সেই ভাতের আহ রিসায়ন প্রচণ্ড থকথকে এবং একে ওপরের সাথে জড়িতো থাকে। আর এর পরে- এর পরে দেখতে গেলে আমাদের এখানে খাবারে ভাতের পর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার মাছ, সবজি এবং মাংস এবং অন্যান্য আরও অনেক কিছু খাবারের উম তালিকা। কোরিয়া আমাদের এখানে আমরা ভাতের সাথে সাধারণত খেতে ভালোবাসি মাছের ঝোল, মাংসের আলু তরকারি বা কোন রকম সবজির ভাজা। কিন্তু কোরিয়াতে তারা ভাতের সাথে সবজিযুক্ত স্যুপ এবং মাংস খেতে ওরা বেশি পরিমাণে অভ্যস্ত। আর মাংস যেটা আহ noodles দিয়ে বানানো থাকে আর তাছাড়া ওরা মাছ খায়, কিন্তু- সেই মাছ রান্না অবস্থায় থাকে না। আমাদের এখানের সচরাচর যেই মাছ পাওয়া যায় সেই মাছ কোরিয়াতে সেই মাছ কোরিয়াতে সব সময় পাওয়া যায় না। সেভাবে বলতে গেলে পাওয়াই যায়না। ওখানে যেই মাছগুলো পাওয়া যায়, সেই নামগুলো হলো- sammon, mackerel এবং অন্যান্য সামুদ্রিক মাছ। যা সাধারণত sushi খাওয়ার কাজে লাগে। তো কোরিয়াতে মাছের ব্যবহার যেটা হয়, সেটা কাঁচা মাছ খাওয়ার পদ্ধতি। ওখানে চলে সবসময় সেটা হলো sushi খেয়ে।

এরপর খাবারের পর আমরা আবার ফিরে আসবো সংস্কৃতির দিকে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় সাংস্কৃতিক উদ্ভূত হয়েছে প্রাচীন সংস্কৃতি থেকে। উন্নিশশো চুরাশি সালে কোরিয়া বিভক্ত কোরিয়া বিভক্ত হওয়ার ফলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির

যে অযোদ্ধায় থাকতো সে বিবাহ সমন্ধে সম্মন্ধিত হয়েছিল কোরিয়ার একজন অনেক বড় রাজা জেসন ডাইনেস্টিকাইনে। যেই রাজা- King বংশভূত ছিল। সেই এইজন্যই কোরিয়ার সাথে ভারতের অনেক প্রচুর পরিমাণে মিল দেখতে পাওয়া যায়। আমাদের পূর্বপুরুষ এর দিক থেকে অনেক যোগাযোগ থাকা জরুরি। বর্তমানে কোরিয়ার সংস্কৃতি হচ্ছে অত্যাধুনিক। অর্থনৈতিক, সামাজিক উন্নয়নের কারণে পোশাক পরিচ্ছদ- রান্না বান্না, বাসস্থান ইত্যাদি জীবনযাত্রার অনেক মানের পরিবর্তন হয়েছে এইভাবে সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়ার আধুনিক সংস্কৃতি। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি এশিয়া ও বিশ্বে- জনপ্রিয় হয়েছে বিগত কিছু বছরের মধ্যেই। সেভাবে দেখতে গেলে করোনার সময় থেকে। দক্ষিণ কোরিয়া এই মুহূর্তে fashion এর জগতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। সেইভাবে দেখতে গেলে আমাদের- সেভাবে দেখতে গেলে আমরা প্রত্যেকদিন যেভাবে নিজেদের শরীরের যত্ন করি, সেই makeup এবং অন্যান্য প্রত্যেকদিনের খুটিনাটি আহ ব্যবহারও কোরিয়া এখন-

তথাপি বছ~ উভয় রাষ্ট্রের পাঁচ হাজার বছরের ইতিহাস এবং বিশ্বে প্রাচীন ইতিহাসের মধ্যে অন্যতম। সেইভাবে দেখতে গেলে জেসন ডাইনিস্টির সময়ে- রাজত্ব কোরিয়াতে বেশি পরিমাণে আকর্ষণীয়। উন্নিশশো চুরাশি সালে কোরিয়ার বিভক্ত হওয়ার ফলে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির তারোতম্য দেখা দিয়েছিল। বর্তমানে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি হচ্ছে অত্যাধুনিক। আর এভাবেই সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়ার আধুনিক সংস্কৃতি। কোরিয়া সংস্কৃতি- কোরিয়া সংস্কৃতি এশিয়া ও বিশ্বে জনপ্রিয় হয়েছে বলে একে বলা হয় কোরিয়ার ঢেউ বা হারলিউ কোরিয়া। Hello খবর কিরে হ্যাঁ Manoj ভাই বলরে তোর খবর তো কিরে ভাই তোর তো দেখাই পাচ্ছি নারে কবে থেকে কি বলবো রে ভাই আর দেখাতো সেরকম হচ্ছে না না এখন তো কাজে কাজে ব্যস্ত শুনলাম তোর খুব এখন চাষবাসের খুব মত্ত হয়ে গেছিস হ্যাঁ চাষবাস তো করতেই হবে তাছাড়া তো কোনো উপাই নাইরে আমরাতো আর তোমার চাকরি বাকরি করতে পারবো না তারজন্যেই চাষবাসে লেগে পড়েছি কি করবো বল

তো বেকার বসে আছি তো তোর কাছ থেকে শিখবো কিভাবে চাষ টাস করিস বুঝলি তো তুই কি এখন কিছু জমি টমি কি চাষ টাস কি করলি বল হ্যাঁ লাগিয়েছি মুলো লাগিয়েছি শাক লাগিয়েছি আর আছে টমেটো চিনিস তো টমেটো টমেটো বিলাতি তো হ্যাঁ না ওটা টমেটো রে টমেটো হ্যাঁ আমরা ওই পাতি হওয়াকে বিলাতি বলি হ্যাঁ ওটা চাষ করেছি তো ওটা ধরেলে লাল লাল ধরেছেরে টমেটো লাল লাল টমেটো ধরেছে হ্যাঁ লাল লাল টমেটো ধরেলে ওটাও চাষ করেছি Side এ আছে মটর ও আছে সিম ও আছে সবধনেরই আছে রে আর তুই এখন কি কাজ করছিস তুই আমি র কি করবো রে কোনো কাগজ চাকরির জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোনো জায়গায় কোনো Job খালি নাওনি তো কি করবো বাবা বললে একটু কি আর করবি দেখ জমি পরে আছে তোর চাষবাস কর তো আমি তোরকে পরামর্শ নিলাম তুই তো এখন চাষবাস করিস তো কিভাবে কি লাগাবো সেটা আমি জানতাম মানে এই সিজিনে কি চাষ করলে ভালো হয় বা অন্য সিজিনে কি চাষ করলে ভালো হয় তোর কাছে কি বিচিন টিচিন পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই তুই বিচুন পাওয়া যাবে ধরেলে বিচুন তো আমারতো Extra র বাড়া আছে আমি তো ধরলে মানে কোথায় বিচুন নিয়ে আসি extra র extra ধরলে আমি শুয়ে দিয়ে বাড়িতে লাগাবার জন্য তাই তুই যদি চাস আমার কাছ থেকে নিবো তাহলে নিয়ে যেতে পারিস আমার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ তো তোর কাছে কি কি বিচুন পাওয়া যাবে সেটা বল হ্যাঁ আছে টমেটো আছে তারপরে মুলোর বিচুন আছে শাকের বিচুন আছে কফির বিচুন আছে কিসের নিবি তুই বল

না না দেশীটা নাইরে Hybrid টা আছে সেমোটা মোটা মুলো চিনিস তো বড়ো বড়ো বুঝতে পারছি আগে আর বলিস নারে এই ছোট ছোট ছোলোর সময় কি করতাম আমি যখন মাঠ দিয়ে যেতাম তখন টমেটো গুলো একটু করে লবণ নিয়ে যেতাম বুঝলি লাল লাল টমেটো গুলো দেখতাম সেই টমেটো গুলো তুলতাম চাকু দিয়ে কাটতাম সেইখানে লবন তা মাখিয়ে সেই টমেটো গুলো খেতাম কিন্তু আগ এখ~ এখানকার দিনে সব ছেলে গুলো খায়না বুঝলি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 সেটাই আমরা কতকিছু খেয়েছি বলতো টমেটো খেয়েছি তোর গাজর কত খেতাম গাজর গুলো খেতাম অনেকদিন গাজর ও খাইনা এরকম বা বা মানে আমরা সব্জি জিনিস কিছু কাঁচা কাঁচাও অনেককিছু খেয়েছি কিন্তু এখানকার দিনে শুধু ছেলেপেলে গুলো এতো ভদ্র হয়ে গেছে না মনে হচ্ছে ছেলেপেলে কোনো সব্জির নামই জানে না হ্যাঁ ওটাই বুঝলি বুঝলি টমেটো লাল লাল যদি দিয়ে দেই এটা কি টমেটো রে ওইটা বুঝতে পারবে না ওরা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

হ্যাঁ ওটাই তা তুই এখন কি করবি চাকরি বাকরি করবি কি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

ওই এক্সিস Bank এ সেই Dipankarhagchi বলছিলাম না তোকে সেইদিনকে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 হ্যাঁ ওত ওটাতো বলছে তিন জন লাগবে রে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 ওই ধরে নে টাকা বা টাকা গোনা ফোনা ঐগুলায় ও তো ভালো কাজ রে Bank এর কাজ ভালো কাজ মানে একটু বসে বসে ভাই চাপ ও আছে bank এ কোনো ব্যাপার নয় কিন্তু এখানকার দিনে একটু ধর একটু job নাহলে হবে না বুঝলি এখন একটা পরিস্থিতি আমার তো সেরকম চাপ টাপ খাটতে পারবো না

হ্যাঁ হ্যাঁ তার জন্যেই তো Dipankar কে phone করেছিলাম ও তো বলছে তিন জন ফাঁকা আছে বলছে এই bank থেকে ওই bank এ টা~ টাকা transfer করা কাজ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ওকেই বলে দে ভাই এখনতো সেইরকম কাজকর্ম নেই তো তুমি যদি Bank এ ফাঁকা থাকো তোমার তো চেনা পরিচয় থাকবে অনেকদিন তো তুমি কাজ করেছো bank এর মধ্যে তো ওদেরকে বলে দিন আমাদের কিছু ব্যবস্থা করা হয় সেরকমভাবে ওকে যদি ধরতে হবে বুঝলি হ্যাঁ হ্যাঁ ওটাই তার জন্য তো বললাম তোকে তা তুই ধরেলে চলে আসিস কালকে আমরা সব কাগজ পত্র জমা দিয়ে দেব হ্যাঁ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 যখন কোনোদিন যাবি Bag এর মধ্যে যেন ডুব document থাকে xerox করা ধরে কোনো কিছু job এ apply করা হয়েছে দেখে নিয়ে হবে ঝোটাম করে এরকম ব্যাপার ওটাতো আমারতো অবশ্যই Bag এ ভরা থাকে রে সব document মানে আমার উহ একবার ছোটো থেকে সব document আমার bag এর ভোরে নিয়েছিরে আমি সব সেটাই না ধরে কোনোদিন জানলি যে ওখানে Vacancy খালি আছে ওই মুহূর্তে এবার তুই তো বাড়ি থেকে আস্তে পারবি না document কথা নিতে সঙ্গে সঙ্গে xerox করে দিয়ে দিবি ভাই আমার application চায় আমার এখানে একটা চাকরি চাই চাকরির জন্য খুব অসুবিধা আমাদের তো ঘরে তো সেরকম হম ব্যক্তি নেই যে চাকরি করে সব খাটাখাটুনি মানুষ এখানকার দিনে তো সব থাকাটা মুশকিল মানে এটা হ্যাঁ কি বলতো এটা দেরি করলে হবে না রে ও সেইদিনকে বলেছিলো যত তাড়াতাড়ি পারো কাগজ কাগজগুলা জমা দিয়ে দাও নয়তো তখন অন্য ছেলেগুলো অন্য ছেলেগুলো কাগজ জমা দিয়েছে তো তখন ওদেরকে ভোরে নেবে বুঝলি তো সেটাই তো অন্য ছেলেগুলো ওকে জমা দিয়েছে কাগজে ভোরে নেবে এটাই বলছিলাম যদি হ্যাঁ এবার এখানকার দিনেতো কিছু পাওয়াতো যাচ্ছে না আমরা যাই পেয়েছি আমরা কষ্ট দেখলে হবে না মানে একটা ঢুকে যেতে হবে বুঝলি কষ্ট তো করতেই হবে তাছাড়া যে ধরে এই এই কষ্ট তো তোর ধরে সারাদিন তো মুনিশ খাটতে পারবি না বা Type এ যেতে পারবি না তুই ধরে একদিন type এ গেলো labour খাটতে বালি বয়াবে cement বয়াবে দেখবি কেমন লাগবে তারপর তুই যেতেই পারবি না উঠতেই পারবিনা মানে কষ্ট কাজ তোরা করতেই পারবি না ধরেলে ও~ ওইসব কাজ আমরা আর করতে পারবো না মানে আমরা তো সেই কুঁড়ে হয়ে গেছিরে একবার কুঁড়ো হয়ে গেছি কিছুই পারবো না আমরা

সেরকম Flat এ পোষাতে পারবি না বুঝলি আমাদের সেই বসে বসেই কাজগুলো দেখতে হবে যে বসে থেকে যে কাজ গুলো হয়না সে কাজ গুলো খুঁজতে হবে বুঝলি হ্যাঁ ওটাই করতে পারবো না তো আমরা কিছুই পারবো নারে ওইগুলো সে মাথায় করে বড়ো বড়ো বস্তায় Cement বয়াতে হবে বালি বয়াতে হবে ইট বয়াতে হবে কত ভারী ভারী ইট বলতো সব সেটাই ওই গুলোতো আমরা করতেই হবে ওইদিনের জন্য আমরা মেঘ দিলে হবে না আমাদের Target তা হচ্ছে বসে থেকে যেন ভালো income হয় যেন একটু সেরকম কষ্ট না হয় মেহনত লাগুক কিন্তু পরিশ্রম না করে সেরকম কাজ খুঁজতে হবে বুঝলে এখানকার দিনে তো কাজ অনেক চারিদিকে কিন্তু খোঁজা খোঁজ কর ভাই বুঝলি হ্যাঁ হ্যাঁ ওটাই তাই জন্যই তো বলছি ওটা~ ওটার সঙ্গে একবার Dipankar এর সঙ্গে আর একবার কথা বলে নেবো বুঝলি তো অবশ্যই Dipankar এর সাথে আমি ওকে phone করবো বুঝলি phone করে আমাকে যে office থাকিনা ওইখানে ডাকবো ওকে বলবো কিরকম ব্যাপার তোর শুনলাম তোমার bank এর নাকি একটা vacancy বেরিয়েছে তো vacancy সমন্ধে কিছু বলো তখন হ্যাঁ বলবে হ্যাঁ Vacancy বেরিয়েছে তো বলবো আমাদের document গুলো কবে কি কোথায় জমা দিবো না দিবো খুব details গুলো ওর কাছ থেকে জেনে নিতে হবে বুঝলি

হ্যাঁ হ্যাঁ সেটাই যখন পরিচয় করে নিতে হবে একটা যদি যেকোনো জায়গায় যদি জমা দিতে যাবি যদি পরিচয় থাকে তোকে দেখলিনা আমরা যখন Smart point এ দিতে গেলাম তো আমরা smart point এ গেলাম তো কোনো কিছুই হলো না আমাদের কাগজগুলো ওগুলো মনে হয় Dustbin এ ফেলে দিয়েছে বুঝলি আর office এর উপরে পয়সাই নেই হ্যাঁ হ্যাঁ ওটাই মানে নিয়েছে আর Dustbin এ ধরেলে ভোরে দিয়েছে আর যারা ধরেলে বাড়ির লোক ওখানে শুয়েছিল বুঝলিতো হ্যাঁ হ্যাঁ আমি মনে করেছিলাম আশা করেছিলাম মনে হয় আমার একটু হবে বা তোদের একটা Interview ডাকবে আমি interview দিতে যাবো একটু একটু handsome হয়ে যাবো এখানে Interview এ কিরকম question করছে সে question গুলো উত্তর দেব এরকম আমার মনের মধ্যে একটা চিন্তাভাবনা ছিল কিন্তু আমি হটাৎ দেখছি আমাকে না ডেকে বা তোকে না ডেকে হঠাৎ দেখছি list এ দেখি এতো তারিখ Shopping mall খুলছে আমি অবাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই এই Lip poster টা যদি না যদি জানতাম আশায় থেকে যেতাম রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ Poaster টি ভাগ্গিস তুই দেখেছিলি নাহয় তো তখন আশায় থাকতাম যে কবে ডাকবে কবে ডাকবে এরকম একটা ব্যাপার থাকতো কিন্তু হঠাৎ ধরে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 হ্যাঁ না এখনকার যুগে যে বসে থাকছে ধরেলে সে বসেই থাকছে নইলে আজ বলি নিজেকে দিলে পরিশ্রম করতে হবে এ এইখানে এই করতে হবে দে~ দেখাশুনা করে বেড়াতে হবে প্রতি কাজ আছে প্রতির নাম কি আছে বুঝলি হম হম দেখিসনা আমাদের পাড়ার ছেলেগুলোও বলছে তুই তো কাজ করছিস তো আমাকে নিয়ে যা কিন্তু আমি নিয়ে যাইনা কেন বলতো আমি বুঝতে পারছি আপনি কি হারে কাজ করছি বেতন ফেতন পাবে না তখন আমাকেই সালা গাল দিবে সালা তুই আমাকে নিই গেলিনি এমনকি ঢুকিই দিলি সালা বেতন দেয়না এবার গাল দিবে আমাকে বুঝলি তার জন্য আমি নাক দিইনা হ্যাঁ ওটাই মানে ধরেলে ওরাতো সেই পয়সা যে যাবে তো ধরেলে আমরা ঢুকে গেছি বলে আর কিছু করতে পারবে না ওরা তখন বলবে আমরা কাজ করেছি পয়সা লাগবে তখন তো আর কিছু পারবে না মানে পয়সা দিবে না তখন হ্যাঁ এবার ধর একটা ছেনাকে ঢুকালি এবার তোর লজ্জার ব্যাপার এবার তোকেও বলবে যে তুই ঢুকিদিলী তাইতো এবার তুই দিতে পা তাই জন্য আমি তোকেও বলিনা অরে বুঝলি এইসব আমরা মোর কাজে ঢুকতে হবে যেকোনো একটা মাস জেল একটা কি বলতো ওদের তো খেয়াল থাকে না কি Time এ পয়সা দিবে বা মাস ফুরিয়ে গেলো সেটা একটা ব্যাপারটা ওরা লক্ষা করে না হ্যাঁ হ্যাঁ ওটাই মানে একটা এমন একটা কাজ দেখতে হবে যেখানে পয়সার চিন্তাই করতে হবে না বুঝলি তো মাস যাবে আর পয়সা ঢুকে যাবে Bank এ আর এখানে তো এ পয়সা লাগবে গো আমাদের পয়সা অসুবিধা হচ্ছে গুলাতে বলে বলে আমরাতো এ হয়ে গেছি এটাই এটা বলে বলে কি বলবো বল বলে বলে তো অধরা হয়ে গেছি এবার কাজ ছেড়ে যে একটা কাজ করতে যাবো এমন একটা কাজ পাই না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 দুই হাজার তেইশ এর মধ্যে যাইহোক কিকরে হোক আমি জানিনা একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে

সেটাই এবার কি দেখ সে যদি ওদের ওখানে Shopping mall ধরো এ কিন্তু চালু হয়ে গেছে ছেলে লাগলে আর কটা লাগবে এক দুটো লাগবে সেরকম কিন্তু Vacancy পাওয়া মুশকিল কিন্তু সব যে যে সব জায়গায় দেখবি কোনো vacancy টা নতুন করে start করছে সেই সব জায়গায় দেখবি va ছেলে গুলো বেশি লিবে সেখানে পাওয়ার chance কিন্তু বেশি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

হ্যাঁ Rampuram~Rampurha এ তো অনেক দো এমনি এমনি দোকান আছে ঐ গুলো সব সব check করতে হবে বুঝলি তো কোনখানে কি আছে সব দারোগাদের সাথে যোগাযোগ করতে হবে বুঝলি তো

ওরাইতো পাবে ধরেলে ওরাইতো সবসময় থাকায় বা দেখাশোনার কাজ করে হ্যাঁ হ্যাঁ দেখাশোনার কাজ করে থাকার কাজ করে তো ওদেরকে বলে করতে হবে যে বসে থাকলে হবে না যে একটা দিলাম বা আমাদের যেটা হলো Smart point তা দিলাম আমরা পেলাম না কি পেলাম না বলে যা হবে না আমাদের বসে গেলাম ওই করলে হবে না হবে না মানে কি আবার চেষ্টা করতে হবে

যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ না হাল ছাড়লে হবে না অমনি করতে করতে দেখবি কখন একটা লেগে যাবে ভালো কাজ তখন আর তখন আরতো কোন Tension ই নেই বুঝলিতো বসে যাবি আর যেটা করছিস সেটা দেখবি তোর থাকলেও হবে না ওটা থাকলে হবে না এটা ভালো ভালো কাজ গুলো Job গুলো করতে হবে যেন না বলতে পারবে কিন্তু আমরা যে কাজ করি বা তুই কি বলতে আমি এই যেকোনো আশেপাশে কি কাজ করি তোকে জিজ্ঞাসা করি তুই বলতে পারবি যে আমি কি কাজ করছি না না এটা তো কোনো মাথা ছাতা নেই রে ভাই এদের যখন যখন যা মনে হচ্ছে তখন তাই চলে আসছে সেটাই তোকে ধর একটা মেয়ে দেখতে এলো তোকে জামাই তো তোকে জিজ্ঞাসা করবে তুমি কি কাজ করো তুমি কি বলবে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 সেটাই ওটাই বলছিলাম যেন ও বাদ দাও একটা চেষ্টা করতে হবে যদি